Hello সুমিত হ্যাঁ বল।

ভালো আছি। তর কি খবর? আমার খবর আই চলে যাচ্ছে। কোথা তুই? বাড়িতে আছিস?

ভাবছিলাম একটা tour plan করি, কোথায় করা যায় বলতো?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

state এর মধ্যে তাহলে Darjeeling করা যেতে পারে। Darjeeling জাইগা টা খুব

এখন মোটামুটি ঠাণ্ডা ও খুব একটা বেশি থাকেনা, গরমেও আর কি খুব একটা বেশি হবেনা। মানে weather টা ভালই হবে।

কিন্তু শীতকালে গেলে কিরকম হয়? শীতকালে শীতকালে তো ওখানে মাঝে মধ্যে বরফ পরে, শীতকাল টা ও ভালো যদি বরফ দেখার ইচ্ছা থাকে শীতকালে ও যাওয়া যেতে পারে। এখন তো snowfall হইনা মনে হয়, এখন Darjeeling এ কি snowfall হয়? ঐ একদম মানে অল্পসল্প, মাঝে মধ্যে। Last কবে snowfall হয়েছিল internet এ কখন ও কি কিছু দেখতে পেয়েছিলি, কখন ও দেখেছিস ক কবে snowfall হয়েছিল?

snowfall টা আমার মনে হয় একমাত্র Gangtok এ হয় তালে কি Gangtok এ tour টা করা যেতে পারে?

হ্যাঁ, তাও মোটামুটি কতদিনের plan আরকি আছে ঘুরতে যাওয়ার? চারদিনের মতো plan করবো ভাবছি। চারদিনে কি Gangtok হবে? মনে হয় Gangtok একটু অসুবিধা হবে। তাহলে সেক্ষেত্রে আহ Darjeeling টাই better হবে।

আছা দার্জিলিং টায়ে যাবো কিভাবে বলতো। আমার বাড়ি ধর বহরমপুর তালে আমি কিভাবে যাবো? এখান থেকে থাকড়া থেকে ট্রেন ধরে যাবো না হাওড়া থেকে যাওয়াটা সুবিধা সুবিধা হবে? না ঐখান দিয়ে থাকড়া থেকে যদি direct train থাকে তো সেইখান থেকেই সুবিধা। আমাদের বর্ধমান মানে হাওড়া হয়ে যাওয়াটাই আমার তাহলে আমার হাওড়া যদি যেতে চাই তো আমার হাওড়া এখানে যেতে গেলে তো আমার ছ ঘণ্টা লেগে যাবে। তো ছ ঘণ্টা মানে একদিনের কাছাকাছি, একদিনের গল্প হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে তো আমার থাকা থেকে যাওয়াটাই সুবিধা হবে মনে হয়। আচ্ছা কি কি ট্রেন আছে, কখন আছে সেগুলো কিছু জানিস হাওড়া থেকে? না, সেইগুলো তো খোঁজ খবর নিতে হবে। তোর কিছু যানা আছে? আমি ও সেরকম কিছু জানিনা, তাহলে ওই rail এর side এ ঢুকে দেখতে হবে, ঐ যে কি কি ট্রেন আছে, কখন ট্রেন আছে, কতক্ষণ লাগে, কি কি timing আছে।

আচ্ছা, তাহলে আমি সেই সবগুলো খোঁজ খবর নিই। তুই কি যাবি? তুই কি যেতে পারবি আমার সাথে? time টা একবার বল মানে date টা?

না তোর exact exact date লাগবে।

আচ্ছা, এই time টাই গেলে আমার মনে হয় ঠাণ্ডা টাও অনেক কম থাকবে। মানে weather আমাদের এখানে যেরকম শীত টা পরে সেরকম weather টা হবে আমার মনে হয় হাওড়া থেকে গেলে কোন station এ ট্রেন টা থামে তুই কি জানিস? মানে NJP থামে না জলপাইগুড়ি তে ঢোকে? না, সেইগুলো নিয়ে খোঁজ খবর নিতে হবে। আচ্ছা। আমি যতদূর জানি যে NJP তে থামে আর রাত্রের দিকে যদি ট্রেন ধরি হাওড়া থেকে তাহলে আহ ভোরের মধ্যে NJP পৌঁছে যাওয়া যাবে আরকি। এবার NJP থেকে তারপরে আমি হয় তো আহ কোণো গাড়ি নিয়ে নিলাম বা বাসে শেখা ঠেকে পৌঁছে যাওয়া যাবে Darjeeling সেটা আর কি হতে পারে। ওখানে গাড়িতে কিরকম খরচা নেয় তোর কোনো idea আছে? না। আমার যাওয়া হইনি কোনোদিন দার্জিলিং তো ঐখানে গিয়েই খোঁজ খবর নিতে হবে। Darjeeling এর আশেপাশে শিলিগুড়ি বা জলপাইগুড়ি কখনো গেছিস? না, যাওয়া হইনি। তাহলে ছল একটা আহ দার্জিলিং এর ই tour plan বানাই। কখন কি ট্রেন আছে, কিভাবে আছে, কখন পৌঁছবো তারপরে কি খাওয়া দাওয়া হবে ট্রেন এর মধ্যে সব complete details আমি একটু নিয়ে নিচ্ছি। আচ্ছা দার্জিলিং এ কি কি ঘোরার জাইগা আছে সেগুলো কি তুই কিছু জানিস? দার্জিলিং কি কি ঘোরার জাইগা আমি একবার দেখে নিচ্ছি।

Tiger hill থেকে খুব ভালো scenery দেখা যায়। আর ঐখানে main attraction টা হছে টয়ট্রেন টা। টয়ট্রেন টায় তো অবশ্যই যেতে হবে। উম টয় ট্রেনের ভাড়া কিরকম আছে সেগুলো কোনও idea আছে? সেগুলো কিছু জানিস? উম না। টয় ট্রেনের ভাড়া কিরকম টা নিয়ে খোঁজ খবর নিতে হবে। আমি তো শুনেছিলাম টয় ট্রেনে per head নাকি আটশো বা ন শো এরকম আধা ঘণ্টা বা এক ঘণ্টা যদি আমি টয় ট্রেনে থাকি তো আহ আটশো বা ন শো টাকা এরকম লাগবে। যাই খরছ লাগুক না কেন আহ আলাদা আহ টয় ট্রেন টা তো অবশ্যই আর ওখান থেকে আহ আমার যাওয়া হইনি কখনো Darjeeling কিন্তু শুনেছি tiger hill থেকে খুব ভালো দেখা যায় একটু সূর্য মানে sunrise যেটা হয় সেটা খুব ভালো দেখা যায়। তো আমার কখনও experience করা হইনি। কিন্তু আমরা যদি tour plan করি ওখানে কিন্তু যাবো, ওখানে কিন্তু ভোরবেলাতে যেতে হয়। আহ একদম ভোরের দিকে গেলে পরে আহ ভিড় টা অনেকটা কম থাকবে। হ্যাঁ, হ্যাঁ।

সূর্যোদয় টা ও খুব ভালো করে দেখা যায়। এবার ভোরবেলাতে কিন্তু উঠতে হবে তিনটে, সাড়ে তিনটে বা চারতে এরকম সময় কিন্তু ঘুম থেকে উঠতে হবে তাতে তোর কোনও problem হবে না তো? না না। ঘুরতে গেলে ঐগুলো তো না common জিনিস ঠিক আছে, ঘোরাটা ঠিক আছে কিন্তু সেটা আবার যেন burden না হয়ে যায় । Burden হলে পরে আবার সমস্যা হয়ে যাবে তখন। দেখা গেল পরের দিন শরীর খারাপ করছে একদিন ভোরবেলায় উঠলি তো, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। যদি সেরকম হয় তালে আম আমরা সকালে দিকে হইতো গেলাম কিন্তু সেক্ষেত্রে sunrise দেখতে পাবো না। হম হম সেটাই। অসুবিধা নেই, আমার সকালে ওঠার অভ্যাস এমনিতেও আছে। চল তালে একটা plan করি আর আহ কখন বেরোবি তাহলে যদি বেরোই suppose ধরে নে আমরা যে কোনও একটা April এর একটা first week এর date করলাম। তো, date টা করার পর কখন বেরোনো সুবিধা হবে তোর?

তাহলে কি ভোরের দিকে ট্রেন সুবিধা হবে না রাত্রের দিকে? রাতের দিকেই মনে হয় বেশি সুবিধা হবে। ভোরের দিকে হলে পরে একদম মাঝ রাত্রে আর কি ঘুম থেকে উঠতে হবে। হম ভোরের দিকে হলে আহ ধর যদি আহ তিনটে বা সাড়ে তিনটে নাগাদ কোনো ট্রেন থাকে তখন যদি আমরা সেই ট্রেন টা ধরব মনে করি তাহলে আমাদেরকে prepare অনেক আগে থেকে হতে হবে।

তাহলে তোর আহ রাত্রে রাত্রি মানে তোর ন টা বা দশটা এরকম যদি ট্রেন থাকে তাহলে তোর অসুবিধা হবে না।

আর আমার এখান থেকে তো আগে বহরমপুর থেকে আমাকে আহ দমদম বা শিয়ালদাহ পৌঁছতে হবে, তো সেক্ষেত্রে আমি যদি দমদম থেকে আসি, তুই কোথা থেকে আসবি? তুই হালিশহর থেকে আসবি না দমদম এ আগে চলে আসবি? আহ আমি তাহলে উম দমদম থেকেই যাওয়া যেতে পারে। দমদম থেকে আস্তে পারিস কারণ দমদম এ আমার থাকার যা জায়গা রয়েছে অসুবিধার কিছু নেই, একটা রাত্রি ওখানে hold করলি বা একটু আগে এসে পৌঁছলি তারপরে আমরা একসাথে fresh ট্রেস হয়ে তারপরে বেরলাম। সেটা কি সুবিধা হবে? হম সেটা করা যেতে পারে। একদিন আগে মানে চলে গেলে তো অনেকটাই এগিয়ে থাকল আমাদের তাহলে আহ আমি দমদম থেকে ওখান থেকে cab করে নেব cab cab নিলাম বা হচ্ছে আমি যদি আহ ওখান থেকে বাস ধরি, বাস ধরেও যাওয়া যাবে। এবার সেইটা টা luggage টা কিরকম থাকবে সেইটা একবার দেখে নিতে হবে। তোর কটা থাকবে? তুই যদি চারদিনের জন্য tour এ যাস তাহলে কিরকম কি নিবি মানে ব্যাগ কটা থাকবে?

দুটো কি তিনটে। এর থেকে বেশি খুব বেশি খুব বেশি luggage নেওয়ার দরকার নেই কারণ tour তো খুব বেশি দিনের হচ্ছেনা তাহলে সেক্ষেত্রে খুব বেশি luggage নিয়ে যাওয়ার কোনও দরকার হবে বলে মনে হয় না।

তো ঐখানে মানে খাওয়া দাওয়ার ব্যাপার টা কিরকম কি হবে মানে খাওয়া দাওয়াটা ওখানে খাওয়া দাওয়া দেখ আমি কখনো তো experience করিনি Darjeeling নিজে গিয়ে কিন্তু আমি যেটুকু শুনেছি যে, যেহেতু ঠাণ্ডা ওখানে বেশি সেহেতু chicken, mutton এগুলো তো availability থাকে plus ওখানে liqour এর ও কিছু আহ বাবস্থা থাকে হয়তো কিন্তু chicken, mutton ওখানে available থাকে। এবার তুই কি মানে সবজি খেতে চাস না

না, এগুলো তে কোনও problem নেই। তবে Darjeeling এ একটা জিনিস তো খেতেই হবে ওখানকার মোমো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানের মোমো খুব ভালো পাওয়া যায় Darjeeling এ।

হম হম । দার্জিলিং tea তো অনেক নাম করা। foreign এ ও তো export হয় আমাদের দার্জিলিং tea foreign এ ও যায় export হয়। আমাদের এখানে যে tea গুলো আসে সেগুলো তো আসাম tea সেগুলোর দার্জিলিং quality tea এর মতো হবেনা। দার্জিলিং tea এর আহ যে ইয়ে গুলো আছে সেগুলো এখানে আসেই না। Darjeeling tea এর smell টাই একটা আলাদা ব্যাপার। আমি কখনো experience করিনি বা আমি কখনো খাই ও নি। আমরা যেটা খাই সেটা হচ্ছে আসাম tea তাহলে ওখানে গিয়ে আমরা Darjeeling এ যে tea state গুলো আছে সেগুলো কিন্তু একটু ঘুরবো ওখানে গিয়ে। হ্যাঁ, সেটা তো একটা মানে sightseeing তো হবেই কারণ কি দেখতেও বেশ ভালো লাগে পাহারের ঢালে ঢালে। কোনও কি tea estate কি নাম করা কোনও কিছু আছে সেগুলো কি তুই জানিস? মানে কোনও নাম জানিস যে এই কি state এ গেলে tea garden টা ভালো দেখা যাবে বা কোনও কিছু ভালো থাকবে সেটা কি তুই জানিস? না, সেইগুলো জানিনা তবে ঐখানে জারা স্থানীয় জারা থাকবে তাদের কাছে জিজ্ঞেস করলেই আর কি সব details পেয়ে যাওয়া যাবে। আচ্ছা। হ্যাঁ ওখানে গিয়ে একটা guide নিয়ে নিলাম। Guide যদি থাকে তাহলে তো আরও সুবিধা হবে আরও details এ বলে দিতে পারবে guide থাকলে। আর sightseeing কি কি হবে বাতাসিয়া লুপ থেকে শুরু করে আর ও যে যে sightseeing গুলো আছে সেগুলো ও ভালো করে বলে দিতে পারবে কারণ আমরা ও সব কিছু জানিনা। আর যেটুকু আমরা নিজেরা দেখে যাবো তার থেকে আর দেখা গেল আর ও অনেক ভালো জায়গা ও হইত থাকতে পারে যেগুলো আমাদের হাতের থেকে miss হয়ে যাবে। আচ্ছা, Darjeeling এর হোটেল মানে আহ budget কিরকম থাকবে, খরছ কিরকম কি করতে পারবি? দুইজনের যদি আমরা ধরে রাখি যে আহ দশ হাজার টাকার একটা budget রাখবো সেটা কি তোর পক্ষে comfortable হবে? হ্যাঁ হ্যাঁ। অসুবিধা নেই। না আর একটু কম করবো না আর একটু বেশি? যেমন যেমন আমরা ইচ্ছে করবো তমান খরচা করা যেতে পারে কোনও অসুবিধার কিছু নেই। হ্যাঁ, সেইখানে তো কত টা কি মানে cover করছি Darjeeling টায়, কত টা কি ঘুরছি তার ওপরে খরচ টাও নির্ভর করবে। Darjeeling এ তো অনেক কিছুই দেখার আছে অনেক টা অরম মানে, রয়েছে ওখানে। সেগুলো ও দেখার ব্যাপার রয়েছে। হম monastery গুলো তেও যেতে হবে monastery গুলোতে গেলেও ভালো লাগে। আমি you tube এ video দেখেছিলাম, সেখানের monastery গুলোতে খুব ভালো একটা ইয়ে থাকে sightseeing এর মতো ব্যাপার গুলো থাকে। তো, monastery গুলোতে ও যাওয়া টা আমাদের একটা ভালো sightseeing হতে পারে। আমি একটা internet এ দেখছি এখানে darjeeling rope ও একটা মানে করা যায়। darjeeling ropoe আচ্ছা, rope টা কোন জাইগাই আছে আমিতো জানিনা, তুই কি জানিস? মানে rope টা কিভাবে যেতে হবে মানে সেখানে পৌঁছবো কিভাবে? ropoe টায় উম বলা নেই এখানে যে কি করে যেতে হবে বা কিছু কিন্তু বলছে যে পাঁচ হাজার পাঁচশো feet উপর দিয়ে ষোল দীর্ঘ আরকি ropoe আচ্ছা। Darjeeling এর যে উম আহ সীমাটা যে সীমাটা কি সিকিম, নেপাল, ভূটান এর সাথে কি জড়িত থাকে? হ্যাঁ, হ্যাঁ। নেপাল, ভূটান আর সিকিম তিনতেই এর সঙ্গে জড়িত। আহ আমার মনে হয় আমরা যখন যাবো তখন তিস্তা নদীর অপর দিয়ে যাবো তো তিস্তা নদীর view টাও কিন্তু খুব ভালো লাগে দেখতে আমি internet এ দেখেছি তিস্তা নদীর view টাও কিন্তু ভালো লাগে। আর তিস্তার কোথায় মনে পরলো যে এইখানে তিস্তা নদীতে হয় ঠিকাছে, আর trekking টাও কিন্তু দার্জিলিং এ তাহলে trekking আর river যদি করি তালে সেক্ষেত্রে আমাদের কিন্তু timing অনেক বেশি লাগবে আর সেক্ষেত্রে আমাদের খরচ টাও কিন্তু অনেকটাই বেশি হবে। ঠিকাছে, কিন্তু একটা জায়গায় ঘুরতে গিয়ে এগুলো যদি না করা হয় তাহলে বরং ঘোড়াটা তাহলে আহ সেক্ষেত্রে তাহলে চারদিনের package টাকে আমরা আর একটু বারাই তাহলে ছয়দিন করি কারণ আমরা যদি করি কোনও একটা গ্রামের মধ্যে যদি trek করতে যাই সেক্ষেত্রে তো আমাদের দুইদিন ওখানেই লেগে যাবে। ওখানে